এবং কিছু কাগজ ক্যারি -তে পড়া আছে এবং নিচে একটি কাগজ পাতা আছে।

এবং একটি বাল্ব জ্বলছে টিনের চালায় এবং গাড়ি সার্ভিসিং চলছে।